ruby methods এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
method কি
মেথডের syntax এবং
আমরা কিছু উদাহরণ দেখব
এখানে ubuntu linux সংস্করণ 1204 ruby 193 ব্যবহার করছি
tutorial অনুসরণ করতে linux terminal এবং text editor সম্পর্কে জানতে have
methods ভূমিকা দিয়ে শুরু করি
method একটি পৃথক program যা বিশেষ কাজ এক্সিকিউট করে
ruby method অন্যান্য programming ভাষার ফাংশনের অনুরূপ
মেথডের name ছোট হাতের অক্ষরে শুরু হয়
methods তার কল করার পূর্বেই সংজ্ঞায়িত করা উচিত
এখন মেথডের syntax দেখি
এটি সংজ্ঞায়িত করতে keyword def এর পর মেথডের name লিখুন
arguments প্রদত্ত ভ্যালু নির্দিষ্ট করে
ruby code সেকশন তৈরী করা মেথডের অংশ উল্লেখ করে
মেথডের অংশ উপর থেকে body সংজ্ঞা এবং নীচে থেকে end word দ্বারা পৃথক করা হয়
একে arguments সহ method বলে
মেথডের অপর syntax হল
def keyword এর পর মেথডের name এবং খালি argument তালিকা
ruby code সেকশন মেথডের অংশ উল্লেখ করে
এবং end word যা মেথডের সমাপ্তি চিন্হিত করে
একে arguments ছাড়া method বলে
এখন মেথডের ব্যবহার করা দেখি
আমি gedit টেক্সট editor একটি program লিখেছি
এখন এটি খুলি
আমাদের ফাইলের নাম method hyphen without hyphen argument dot rb
file ruby program folder সংরক্ষণ করেছি
method ব্যবহার করে দুটি সংখ্যার যোগফল গণনা করব
এখন program দেখি
আমরা global ভ্যারিয়েবল a ঘোষিত করে
এর মান 5 নির্ধারিত করে এটি আরম্ভ করব
ভ্যারিয়েবলের names আগে dollar $ চিহ্ন sign
global ভ্যারিয়েবল ঘোষণার স্থান ছাড়া কোথা থেকেও প্রাপ্ত করতে পারেন
এখানে আমরা কোনো arguments ছাড়া একটি method add ঘোষিত করেছি
এখানে আমরা ইউসারকে দ্বিতীয় ভ্যালু লিখতে বলি
user value লিখবে
গেট্স method gets method string ফরম্যাটে console থেকে input প্রাপ্ত করে
to _ i method ব্যবহার করে এটি integer বদলানো জরুরী
বদলানো value local ভ্যারিয়েবল b the সংরক্ষিত হয়েছে
এটি শুধুমাত্র সেই method উপলব্ধ যেখানে ঘোষিত হয়েছে
এখানে আমরা global ভ্যারিয়েবল a এবং ভ্যারিয়েবল b এর ভ্যালু যোগ করি
ফলাফল ভ্যারিয়েবল sum এ সংরক্ষিত হয়
এখন sum print করি
এটি string a ভ্যারিয়েবল লেখার উপায় প্রদর্শন করে
এখানে sum এর বিষয়বস্তু string হিসেবে থাকে এবং বাইরের string a জায়গা নেয়
end end মেথডের সমাপ্তি বোঝায়
এখানে দুই ধরনের methods রয়েছে
user defined userdefined method যা আমাদের add method
predefined predefined method যা হল print gets এবং to _ i method
এখানে আমরা add method call করি
addition অপারেশন সম্পন্ন হলে ফলাফল printed করা হবে
এখন save বোতামে টিপুন
এই program পূর্বে উল্লেখ করা ruby program folder সংরক্ষিত হবে
এখন program execute করি
ctrl alt এবং t কী একসাথে টিপে terminal খুলুন
screen terminal window প্রদর্শিত হয়
program execute করতে ruby program we যেতে হবে
লিখুন cd space desktop/rubyprogram এবং enter টিপুন
আবার লিখুন ruby space method hyphen without hyphen argument dot rb এবং enter টিপুন
enter the second number প্রদর্শিত হয়
আমি value 4 লিখে enter type
output হলsum of two numbers 5 & 4 is 9
এখন arguments সাথে মেথডের একটি উদাহরণ দেখি
gedit এ লেখা এই program এখন লিখুন
আমাদের ফাইলের নাম method hyphen with hyphen argument dot rb
এই file rubyprogram folder সংরক্ষণ করেছি
এখন program দেখি
এখানে আমরা add নামক method ঘোষিত করেছি a b হল add মেথডের arguments
a এবং b যুক্ত হয়েছে
sum কল করা method ফিরে যায় এবং
end end মেথডের সমাপ্তি বোঝায়
ইউসারকে input জন্য জিজ্ঞাসা করলে
user a এবং b এর ভ্যালু লিখবে
ভ্যালু যথাক্রমে a এবং b the সংরক্ষণ করা হবে
এখানে add method call করি
আমরা arguments a এবং b রাখি
addition অপারেশন হওয়ার পর add মেথডের ফলাফল c the সংরক্ষিত করা হবে
এখানে sum c তে সংরক্ষিত হয়েছে
code execute করতে terminal যান
প্রথমে terminal মুছুন লিখুন clear এবং enter টিপুন
আমরা rubyprogram we রয়েছি
পূর্ববর্তী command পেতে দুইবার up arrow key টিপুন
এখন method hyphen without hyphen argument dot rb কে method hyphen with hyphen argument dot rb দ্বারা বদলান
এবং enter টিপুন
enter the values of a and b প্রদর্শিত হয়
আমি 8 এবং 9 লিখব
8 লিখে enter টিপুন
9 লিখে enter টিপুন
আমরা output পাই sum of two numbers 8 and 9 is 17
এখন ruby মেথডের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখব
এখন program ফিরে আসি
return keyword মুছুন
save বোতামে টিপুন
code execute করতে terminal যান
পূর্ববর্তী command যেতে up arrow key টিপে enter টিপুন
enter the values of a and b প্রদর্শিত হয়
আমি 10 এবং 15 লিখব
10 লিখে enter টিপুন 15 লিখে enter টিপুন
output হল
sum of two numbers 10 and 15 is 25
return keyword মুছে ফেলার পড়েও program কোনো error ছাড়া এক্সিকিউট হয়েছে
ruby নিজে থেকে method সংসাধিত value ফেরত দেয়
method return keyword হল ঐচ্ছিক
এখন tutorial শেষে চলে এসেছি
slide যাই
সংক্ষেপে
in tutorial শিখেছি
methods সম্পর্কে
arguments ছাড়া method
এবং arguments সহ মেথডের জন্য সিনট্যাক্স
method থেকে value ফেরত দেওয়া
এখন
মেথড ব্যবহার করে
ইউসার থেকে ইনপুট নিয়ে
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিরুপণ করতে প্রোগ্রাম লিখুন
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এটি ভারত সরকারের ict mhrd এর জাতীয় সাক্ষরতা mission দ্বারা সমর্থিত
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত
এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি